সাইড একটি বিল্ডিং দেখতে পাচ্ছি | একটি দেখতে পাচ্ছি | একটি সাইকেল দেখতে পাচ্ছি | একটি কাপড় দেখতে পাচ্ছি | একটি ফ্যান দেখতে পাচ্ছি | একটা এ.টি.এম মেশিন দেখতে পাচ্ছি।

এই ছবিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছি | ব্রিজের কয়েকটি টোটো দেখতে পাচ্ছি | কয়েটি চার চাকা দেখতে পাচ্ছি | এবং একটা ফোর হুইলার দেখতে পাচ্ছি | কয়েকটা ল্যাম্প পোস্ট দেখতে পাচ্ছি | কিছু খুঁটি দেখতে পাচ্ছি খুঁটি গুলো নীল কালার দেখতে পাচ্ছি।

ছবিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি বাচ্চা খেলছে দেখতে পাচ্ছি কিছু লোহার শিক দেখতে পাচ্ছি কিছু ছোট ছোট গাছ দেখতে পাচ্ছি কিছু বড়ো বড়ো গাছ দেখতে পাচ্ছি শ্যাওলা পড়ে আছে দেখতে পাচ্ছি কিছু গাছের শিকড় দেখতে পাচ্ছি আকাশটি নীল দেখতে পাচ্ছি।